এই ছবিটির সম্মুখ অংশে আমরা দেখতে পাচ্ছি একটি সবুজ ঘাসে ভরা পরিবেশ চারপাশে কচি কচি গাছগুলি কেউ দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি-ই কিছুজন ছেলেকে সাদা রঙ্গের পোশাক পড়ে সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি রুম যেটি স্টাইল ও আলোর সমন্বয়ে চকচক করছে।

এত দ্যা গরগ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ন্যাশনাল স্কিল ডেভেল প মেন্ট কর্পোরেশন সমবয়সী কিছু মানুষকেও ওই ছবিতে দেখা যাচ্ছে।

একটি কাচের উপরে লেখা রয়েছে ইংরেজি অক্ষরে আপনার সহায়তা আপকে সাহায়েতামে আর মে আই হেল্প ইউ ।

এই ছবিটির সম্মুখ অংশে আমরা দেখতে পাচ্ছি একটি মাটির বাড়ি দূরে আরেকটি কংক্রিট -এর তৈরি বহুদিন পুরনো একটা বাড়ি বলেই মনে হচ্ছে।

যেগুলিকে গাছপালা আবৃত করে রেখেছে। দু তিনজন মানুষকে একটি-ই মোটরসাইকেল সহকারে ওই ছবিতে দেখা যা--

পরিবেশের ছবি। যেটি বিভিন্ন আলোর সমন্বয়ে এই ছবিটিকে একটি আলাদা রকমের সুন্দর্য প্রদান করেছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি-ই সন্ধ্যা কালীন অবস্থার ছবি--